এই ছবিটি দেখে মনে হচ্ছে এখানে পিকনিক চলছে। পিকনিক চলাকালীন দুজন রান্না করছে।

দিকে অনেকগুলো মহিলা সবজি কাটাকাটি করছে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এক দিকে চলছে।

ছবিটিতে একটি তো ওষুধ দোকান দেখা যাচ্ছে।

যাতে ওষুধগুলি পড়ে না যায় তার ব্যবস্থা আছে।

ঘরটির রং সবুজ আর সাদা।

বিল্ডিংটি অনেক পুরনো হওয়ার কারণেই রঙগুলিতে ছাতা পড়ে গেছে।

ওখানে মানুষ কেনাবেছাও করছে মাছগুলোকে।

এই ঘরটির রঙ সাদা র--

একজন লোকজন রাস্তাটিতে হাঁটাহাঁটি করছে।

এখানে সবজি ফলমূল অনেক কিছু বেচছে লোকটি।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

একটি ছিকল বাঁধা রয়েছে গেট -টির মধ্যে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোন একটি দোকান।

একটি নৌকো রয়েছে নৌকোটির রং নীল কালার ।

এই ছবিটি এখানে আছে এটি কোন একটি বাজার বা হাটের।

চারিদিকে অন্ধকার এবং লাইট জ্বলিয়ে দেওয়া আছে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোনো একটি শেরওয়ানির দোকান এখানে--

এই জামাগুলি কাঁচের মধ্যে আবদ্ধ।

এই গোটা ঘরটি হলুদ রঙের।

একটি বাস এগুলো অনেকগুলো গাড়ি রয়েছে।

এই ছবিটির মধ্যে একটি মিষ্টির দোকান রয়েছে এই মিষ্টির দোকানে অনেকগুলো মিষ্টি খুব সুন্দরভাবে প্লেটে সাজানো রয়েছে।

মিষ্টিগুলির সাইজগুলো খুবই সুন্দর এবং বড় বড়।

চারদিকে চেয়ার টেবিল দিয়ে বন্ধ।

দুজনে একি রকম স্টেপ করে নাচ করার চেষ্টা করছে।

এই ছবিটিতে নীল রঙের আকাশ স্পষ্ট বোঝা যাচ্ছে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোন একটি চেম্বার ।

আর গেটটি অনেক সুন্দর ভাবে বেলুন দ্বারা সাজানো আছে।

ইস্কুলটি -টি নীল এবং সাদা রঙ্গের করা।

রাস্তাটির ওই সাইডে দেওয়াল দিয়ে ঘেরা একটি বড় বিল্ডিং রয়েছে।

একটি সবুজ রঙের বোতল রয়েছে টেবিলের মধ্যে।

দুপাশে অপজিটে দুটি ভবন দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলো বাচ্চাদের জামা কাপড় রয়েছে।